স্কুলের ভিতরে অনেকগুলি স্টুডেন্ট ও গার্জিয়ানদের দেখা যাচ্ছে।

গরটি অনেক ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে।

একটি গোলাপী রঙের প্লাস্টিক দেখা যাচ্ছে।

একজন মানুষকে দেখা যাচ্ছে একটা পিলার দেখা যাচ্ছে।

দেখে বোঝা যাচ্ছে এটা একটি জিম ।

নদীর চারিদিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

ছবিটাতে একটি সবুজ রঙের দোতলা ঘর দেখা যাচ্ছে।

বিল্ডিংটি সাদা ও লাল রঙের।

ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা রুমের ছবি।

চারিদিকে অনেক ছোট বড় গাছপালা দেখা যাচ্ছে।